এই চিত্রে দেখানো হচ্ছে একটি রাস্তা আছে পাশে একটি বড়ো বাড়ি বাড়িটিতে এ. সি ও দেখা যাচ্ছে এবং রয়েছে বাড়িটির সামনে একটি বড়ো গাছ এবং রয়েছে একটি লাইট পোল ও সেখানে।

এবং এখানে স্যালাইন এর বু বু চলছে রয়েছে এ.সি. এবং একটি নার্স ও দেখা যাচ্ছে। রয়েছে একটি বালতিও।

এই চিত্রে দেখানো হচ্ছে একটি রাস্তা রাস্তার পাশে একটি বাড়ী যেখানে উমম ব্যানারে লেখা আছে নীল কালা হেলথ কেয়ার --

এবং ভেতরে রয়েছে অনেক ঘরও রয়েছে অনেক গাছও রয়েছে একটি মারুতি এবং একটি লোকও।